নমস্কার libreoffice suite এর ইনস্টলেশন এর এই tutorialএ স্বাগত
in tutorial আমরা windows অপারেটিং সিস্টেমwe libreoffice suite install করা শিখব
এই tutorial record করতে আমি ব্যবহার করছি:
চলুন libreoffice suite এর ইনস্টলেশন শুরু করা যাক
প্রথমে আমি ফায়ারফক্স web browser খুলবো
এড্রেস bar type করুন: www libreoffice org/download এবং enter টিপুন
আমরা অবিলম্বে download পৃষ্ঠা তে পুনঃনির্দেশিত হয়েছি
এখানে libreoffice suite download করার জন্য download বোতামটি দেখতে পারেন
ডিফল্টরূপে আমাদের os এর সর্বশেষ সংস্করণটি এখানে প্রদর্শিত হবে
আমার ক্ষেত্রে আমি windows os এ recording করছি তাই এটি windows জন্য libreoffice in সর্বশেষ সংস্করণটি দেখায়
কিন্তু আমরা আমাদের os সংস্করণের জন্য উপযুক্ত সফ্টওয়্যারটি download করতে পারি
libreoffice সংস্করণটির জন্য os কীভাবে পরিবর্তন করতে পারি download বোতামের ঠিক উপরে অবস্থিত change link click করুন
আমরা অন্য পৃষ্ঠায় পুনঃনির্দেশিত হলাম এখানে আমরা বিভিন্ন oswe জন্য download বিকল্পটি দেখতে পাচ্ছি; আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নির্বাচন করুন
এখানে আমরা install করার জন্য libreoffice suite এর পছন্দমত সংস্করণটি নির্বাচন করতে পারি
আমি windows নির্বাচন করব
এটি করার পর আমরা আবার download পৃষ্ঠাতে পুনঃনির্দেশিত হয়েছি
লক্ষ্য করুন লিবরে অফিস এবং os এর ডিফল্ট সংস্করণটি এখন আমাদের নির্বাচন করেছি
download বোতামটি click করলাম
এটি করার সময় save as dialog বক্সটি খুলে save
saveবোতামে click করলে download শুরু save internetএর উপর নির্ভর করে কিছু সময় লাগতে পারে
downloads শেষ হলে downloads folder যান when libreoffice setup file উপর double click করুন
একটি dialog বক্সটি খুলবে do you want to run this file
এখন ইনস্টলেশন wizard খুলে যাবে এরপর যাই লেখা আসুক next বোতামটি click করুন
এখন এটি জিজ্ঞাসা করবে আপনি typical now custom ইনস্টলেশন চান ডিফল্টরূপে typical নির্বাচিত থাকে next click করুন
তারপর install বোতামে click করুন ইনস্টলেশনে কিছু সময় লাগবে
একবার ইনস্টল সম্পন্ন হলে finish click করুন
এখন পরীক্ষা করা যাক আমাদের libreoffice সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা
start menu থেকে যান → all programs এবং libreoffice 44
আপনি libreoffice suiteএর বিভিন্ন উপাদানগুলি দেখতে পাবেনbase calc draw impress ম্যাথ এবং writer
এটি ইঙ্গিত করে যে windows system libreoffice suite সফলভাবে ইনস্টল হয়ে গেছে
আসুন সংক্ষেপে দেখা যাক এই tutorialএ কি কি শিখেছি
in tutorial আমরা windows অপারেটিং সিস্টেমwe libreoffice suite install করার পদ্ধতি শিখেছি
নীচের link video spoken tutorial প্রকল্পকে সারসংক্ষেপে দেখায় দয়া করে the দেখুন
spoken tutorial প্রকল্প the কর্মশালা পরিচালনা করে এবং online পরীক্ষায় পাস করলে certificates দেয় আরো তথ্যের জন্য আমাদের ইমেল করুন
spoken tutorial প্রকল্পটি ভারত সরকারএর nmeict mhrd দ্বারা পরিচালিত হয় এই মিশনের উপর আরো তথ্য নিম্নলিখিত link এ উপলব্ধ রয়েছে
এই tutorial জন্য script spoken tutorial team দ্বারা প্রদত্ত হয়েছে
আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি ধন্যবাদ